সাদা ও হলুদ রঙের রং করা।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এর মাঝে কয়েকটি সাদা লাইট দেখা যাচ্ছে।

মসজিদের ভেতরে একজন মানুষ নামাজ পড়তেসে।

ছবিটিতে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

বিল্ডিংটিতে একটি ছোট জানালা দেখতে পাচ্ছি।

রাস্তার ওপরে একটি ওভারব্রীজ রয়েছে।

রাস্তার মধ্যে অনেক বড়ো বড়ো গাড়ি দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক মানুষজন হেঁটে বেড়াচ্ছে।

দোকানের ভেতরে একজন মানুষ বসে রয়েছেন।

ছবিটিতে আমরা একটা হসপিটাল দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেকগুলি বড় পোস্টার লাগানো আছে।

টেবিলের ওপরে অনেকগুলো কম্পিউটার দেখা যাচ্ছে।

এইগের পাশে একটি বড় গাড়ি রয়েছে।

পিছন দিকে একটি বড় জালনা আছে।

সামনে একটি বড় বোতল রাখা রয়েছে।

লোকগুলি পরনে গামছা পরে আছে।

নদীর জলগুলি সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ফাঁকা রাস্তা দেখতে পারছি।

বিল্ডিংটি সাদা ও নীল রঙে রং করা।

ছবিটিতে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি।

পাহাড়ের সামনে একটি খোলা জায়গা রয়েছে।

ছবিটিতে আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি অডিটোরিয়াম দেখতে পাচ্ছি।

বিল্ডিংটি সাদা ও নীল রঙে রং করা।

পিছনদিকে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে একটি রেল লাইন দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একটি বড় রাস্তা রয়েছে।

মধ্যে দুইদিকে দুটি ফোটো ফ্রেম লাগানো আছে।

নিচে কতগুলি চিপসের প্যাকেট ঝোলানো দেখা যাচ্ছে।

রাস্তার পাশে অনেক বাইক দাঁড়িয়ে আছে।

দ্যাওয়ালের পাশে অনেক বড় বড় দরজা রয়েছে।

একুরিয়ামের ভেতরে অনেক ছোট ছোট মাছ আছে।